জায়গাটির মাঝখানে তাঁবু পাতা আছে।

পাশে বসার জন্য একটি বাঁশের বেঞ্চি রয়েছে।

উপরে একটি বাল্ব দেখতে পাচ্ছি।

মাঝখানের মূর্তিটি সোনালী রঙে রং করা।

দেওয়ালের চারদিকে কতগুলি সাদা লাইট দেখতে পাচ্ছি।

সামনে একটি টয় ট্রেন আছে।

উপরে একটি হলুদ পোষ্টার দেখা যাচ্ছে।

আয়নার পাশে কয়েকটি চেয়ার দেখা যাচ্ছে।

উপরে কতগুলি লাইট লাগানো আছে।

আমার এখানে একটি বড় পাহাড় দেখতে পারছি।

পাহাড়ের নিচে একটি গুহা রয়েছে।

নীল রঙের জামা পরে আছে।

পার্কের ভিতরে অনেক খেলার জিনিস রয়েছে।

রাস্তার পাশে অনেক বাইক দরকার আছে।

চারিদিকে অনেক বড়ো বড়ো গাসপালা দেখা যাচ্ছে।

দোকানটির সামোনে একটি পোস্টার দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি।

মাঠের পাশে একটি লোহার বাউন্ডারি দেখা যাচ্ছে।

চারিদিকে অনেক বড় বড় গাছ দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি ইস্কুল দেখতে পাচ্ছি।

পিছন দিকে কতগুলি বাইক দেখা যাচ্ছে।

বাইকের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে।

পিছনে একটি গণেশের মূর্তি আছে।

মূর্তিজিটির গলায় একটি বড়ো ফুলের মালা দেখতে পাচ্ছি।

উপরে কয়েকটি সাদা লাইট লাগানো আছে।

সামনে অনেকগুলো পানির নল রয়েছে।

সামনে একটি ওয়াটারপুল দেখা যাচ্ছে।

আমরা এখানে একটি রুম দেখতে পাচ্ছি।

বাড়িটি সাদা ও হলুদ রঙে রং করা।

আমরা এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি।

টেবিলের পাশে অনেকগুলি বসার টুল আছে।

টেবিলের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে।

আমরা এখানে একটি পাহাড় দেখতে পাচ্ছি।

উপরে আকাশটি ধূয়ায় ভরা রয়েছে।

উপরে একটি বড়ো পোস্টার লাগানো আছে।

পাথরের পাশে কতগুলো ঘাসপালা জমিয়ে রয়েছে।

ওয়াটার পুলের জলগুলি সম্পূর্ণ পরিষ্কার আছে।

উপরে অনেকগুলো বড় বড় পোস্টার দেখা যাচ্ছে।